জাভাতে for loop এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial জাভাতে for loop in ব্যবহার সম্পর্কে শিখবেন
এই tutorial জন্য
tutorial অনুসরণ করতে রিলেশনাল operators এবং if statement সম্পর্কে জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে for লুপের syntax রয়েছে
এটি ইনিসিয়েলাইজেসন loop condition এবং increment দ্বারা গঠিত
তারপর এর for block রয়েছে যা loop condition true হওয়া পর্যন্ত এক্সিকিউট has
এখন eclipse এ একটি উদাহরণ চেষ্টা করি
তাই এখন eclipse এ যান
আমাদের কাছে ইতিমধ্যে forloopdemo named class রয়েছে
এখন main মেথডের মধ্যে for loop যোগ করা যাক
তাই main method লিখুন int i semicolon
তারপর for প্রথম বন্ধনীতে i = 0 semicolon i <10 semicolon i = i + 1
এই statement নির্ধারিত করে যে loop কিভাবে এগোতে যাচ্ছে
i = 0 হল লুপের প্রাথমিক condition
এই condition ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করার অনুমতি দেয়
i <10 হল loop running condition
condition true হলে for block এক্সিকিউট করা হবে
অন্যথায় এটি উপেক্ষা করা হবে
এর means এই যে i 10 এর চেয়ে বড় বা সমান হলে block এক্সিকিউট করা হয় না
তারপর i = i + 1 বলে যে loop ভ্যারিয়েবল কিভাবে পরিবর্তন হতে যাচ্ছে
এখানে i এর মান 0 দ্বারা শুরু হয়
10 হওয়া পর্যন্ত এটি প্রতিটি লুপের পুনরাবৃত্তির জন্য 1 দ্বারা বৃদ্ধি হয়
এখন i এর সাথে কিছু করা যাক
তাই open এবং close কোঁকড়া বন্ধনী
কোঁকড়া বন্ধনীতে system dot out dot println বন্ধনীতে i * i
এটি 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ প্রদর্শন করবে
এখন output দেখি
program সংরক্ষণ করে রান করি
যেমনকি আমরা দেখতে পারি loop 0 থেকে 9 পর্যন্ত রান করে
প্রতিটি পুনরাবৃত্তিতে সংখ্যার বর্গ printed করা হয়েছে
এখন 3 অথবা 5 এর গুণিতক সকল দুই অঙ্কের সংখ্যা print করা যাক
তাই i এর মান 10 থেকে 99 এর মধ্যে থাকা উচিত
সুতরাং i = 0 কে i = 10 এ পরিবর্তন করুন
এবং i <10 কে i <100 এ
তারপর কোঁকড়া বন্ধনীতে এটি 3 বা 5 এর গুণিতক হলেই সংখ্যা print করা হবে
তাই লিখুন if বন্ধনীর মধ্যে i mod 3 == 0 অথবা বন্ধনীতে i mod 5 == 0
এই statement যাচাই করে যে i 3 অথবা 5 দ্বারা বিভাজ্য কিনা
এরপর কোঁকড়া বন্ধনীতে আমরা i এর then print করি
output দেখি
তাই program সংরক্ষণ করে রান করি
আমরা দেখতে পারি যে সংখ্যা 3 অথবা 5 we গুণিতক এইভাবে আমরা জাভাতে for loop ব্যবহার করি
আমরা tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা জাভাতে for লুপের ব্যবহার সম্পর্কে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে armstrong সংখ্যা নামক তিন digit সংখ্যা যদি এটি for সংখ্যার ঘনক্ষেত্রের যোগফলের সমান হয়
উদাহরণস্বরূপ 153 equal to 1 cube plus 5 cube plus 3 cube
এরকম সকল 3 অঙ্কের সংখ্যা নির্ণয় করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন spokentutorial org/what is a spokentutorial